এখানে একটি এস. বি. আই. এ. টি. এম. ও এ. টি. এম. - টির পাশে একটি সেলুন দেখা যাচ্ছে।

এটি একটি বড় রাস্তা রাস্তার পাশে একটা মোটর গ্যারেজ আছে। মোটর গ্যারেজ -টির রং সাধা।

এটি একটি বড়ো মাঠ মাঠের পেছনে অনেকগুলো বাড়ি আছে একটা বাড়ি জলের ওপর ছায়া পড়েছে মাঠের সামনে--

বাস স্ট্যান্ড এর ভিতরে একটা সাইকেল রাখা আছে বাস স্ট্যান্ডটির রং হলুদ।

এটি একটি পার্ক পার্ক -এর এখানে একটা পোস্টার আছে পোস্টার -টিতে লেখা আই লাভ জে . এম . জে . পি. । তার নিচে অনেক গুলো টব আছে টবে গাছ লাগানো আছে।

বাড়িটি অনেক উঁচু সেটা সিঁড়ী দিয়ে ওঠার রাস্তা আছে তার রং হলুদ ও সাদা ছোপ ছোপ।

পার্ক -এর সামনে একটা মূর্তি।